দেহের গঠনগত একক হচ্ছে কোষ কোষ বিভিন্ন অঙ্গানু

দ্বারা গঠিয়েছে নিউকি

যাকে মস্তিস্ক হিসেবে বিবেচনা করি কারণ এই নিউক্লিয়াসের ভিতরে রয়েছে জিন এই জিন আসলে কি জিন হচ্ছে DNA তো এই DNA অসংখ্য nitrogen base pair দিয়ে তৈরী

এখন এই DNA -এর কাজ কি না DNA থেকে কি হচ্ছে RNA তৈরী হয় এবং RNA থেকে protein তৈরী হয় এবং এই যে বলছি তা আবার আমাদের দেহের কিন্তু কার্যগত একক

আমাদের মাথার চুল যদি কালো হয় তো চোখের মণিটা যদি কালো হয় তার মধ্যে যে রঞ্জক পদার্থ রয়েছে melanin সেটি আসলে একটি protein সেটি কিন্তু আমাদের জিনের থেকেই তৈরী হচ্ছে

এবারে ভাবুন যদি এই জিনে কোনরকম গন্ডগোল হয়ে গেল কোন আ মা basemaker -এ change হয়ে গেল তাহলে সেই ঘটনাকে আমরা বলি mutation

এই mutation হয়ে গেলেই কিন্তু সমস্ত কার্যকারিতা পুরোপুরি

আম আ কোষের পুরো ভুল হয়ে যায় গন্ডগোল হয়ে যায় তো তার জন্য যেটা হয় যে কি আমাদের যা কোষই থাকুক তা কিন্তু কিছুদিন বাদে বাদে নিজে থেকেই সেই কোষ নষ্ট হয়ে যায় বা মরে যায় যাকে আমরা apoptosis বলে থাকি কিন্তু এই যে mutation হয়ে গেল mutation হয়ে যাওয়ার ফলে কোষ কিন্তু সহজে মরে যায় না কোষ অমরত্ব লাভ করে যার জন্য কি হয় কোষ ক্রমাগত বিভাজিত হতে থাকে এবং বিভাজিত হতে হতে এটি একটি পরিনত হয়

এখন সব tumor -ই কি খারাপ

না সব tumor খারাপ নয় tumor দুরকম হয় tumor হলে এটি কোন খারাপ কিছু নয় সময়ে এমনি ঠিক হয়ে যাবে কিন্তু malignant tumor হলে সেটিকেই আমরা cancer হিসেবে বিবেচনা করে

এই malignant tumor -এর tumor -কে অ্যা ক্যা

কেন হচ্ছে সেটা তো কারণ কিন্তু এটি কিন্তু জিনগত রোগ কোনরকম ভাবে বংশগত রোগ নয় আমরা অনেকেই জিনগত মানেই বংশগত ভাবি

যদি মা বা বাবার থেকে কোনকিছু আমরা বংশপরম্পরায় পাই তাহলে তাকে আমরা বংশগত রোগ বলে ধরে থাকি কিন্তু cancer কিন্তু পুরোপুরি ভাবে প্রমাণিত হয়নি যে বংশগত

জিনগত বটে কিন্তু বংশগত নয় তাহলে এর থেকে আমরা সচেতনতা কিভাবে পে উম আ আ রক্ষা করতে পারি বা এর থেকে প্রতিরোধ কি ক

এ বস্তুগুলি জিনগত ঘটাচ্ছে তাদেরকে আমাদের একটু avoid করতে হবে যেমন alcohol না মদ এগুলো কিন্তু জিনকে খুব তাড়াতাড়ি পরিবর্তন করে নেয় তারপরে কি না পরিবেশ দূষণ পরিবেশ দূষণের ফলে যে আ ম যে যে সমস্ত বস্তুগুলো পরিবেশ দূষণ করছে সেগুলোও কিন্তু জিনের এই পরিবর্তন করতে সক্ষম বা আমরা যে মিষ্টির দোকানে কমলাভোগটি কিনে খাচ্ছি তাতে যে রাসায়নিক ব্যবহার হচ্ছে রাসায়নিক রঙ সেটি কিন্তু এই জিনগত পরিবর্তন করতে স

সক্ষম তাহলে এগুলো থেকে আমাদের কিছুটা হলেও কিন্তু সচেতন হওয়ার খুবই প্রয়োজন তবে এটা কোনভাবে বলা যায় না যে

অতিরিক্ত মাত্রা সচেতন হলেও যে হবে না সেটা কিন্তু বলাটা সম্ভব নয় এ কিছুটা ভাগ্যেরও ব্যাপার হয়তো থেকে থাকে

ব্যাকরণের বৈজ্ঞানিক দিক পুরোপুরি ভাবে এখনও বেরিয়ে আসেনি তবে আমি যেটা বলবো যে

এর বৈজ্ঞানিক ভিত্তি অনেকটাই যেহেতু আমরা জানলাম এ সম্বন্ধে আমরা কিন্তু একশো শতাংশ নিশ্চিত এটি কোনভাবেই সংক্রামক রোগ নয়

তাই আপনারা রোগীর সাথে কোন দুরতবেন না রোগীর সাথে আমাদের শত্রুতা নয় আমাদের রোগের সাথে যুদ্ধ তাইজন্য সকলেস অ্যা সকলের তরে সকলে আমরা প্রত্যেককে আমরা পরের তরে

এই বানীটি মনে রেখেই আমরা আমরা cancer patient -এর পাশে থাকবো তাকে লড়াইতে সাহায্য করবো কিন্তু কখনোই তাকে দূরে সরিয়ে দেবোনা

এই আশা রেখে এই কামনা করেই আমি আমার বক্তব্য শেষ করছি এ আশা করি আ সবাই একটি সুন্দর পৃথিবীতে আগামী দিনে বেঁচে থাকতে পারবে এবং আমরা সবাইকে সা

এইতো আলহামদুলিল্লা তোমাদের দুয়ায় সুস্থ আছি ভালো আছি তুমি কেমন আছো? এইতো আলহামদুলিল্লা।

এইতো যাচ্ছে আলহামদুলিল্লা ভালো। তোমার দিনকাল কেমন কাটছে বলতো? এইতো আলহামদুলিল্লা বন্ধু বসে থেকে থেকে বেকার অবস্থায় দিনকাল কাটছেনা। কী করা যায় বলতো?

হ্যাঁ idea টা কেমন বলতো একটু? idea বলতে তোমার মনে করো যে কৃষি সম্পর্কে এই হয়তো দুই তিন বিঘা জমি lease নিলাম lease নিয়ে এখন যেই dragon ফলটা হচ্ছে সেই dragon চাষ করা যেতে পারে হ্যাঁ হ্যাঁ শুনেছি কিন্তু চাষাবাদি দের খরচ তো কম মনে হয়। হ্যাঁ খরচ তো অবশ্যই কম এই যেমন মনে করো যে dragon চাষ করলাম তারপর সেখানে আমরা তো বসে আছি তাইনা? অবশ্যই আজকে যে এই সময়টা যদি আমরা একটু মানে চাষাবাদে মন দেই আহ একটু গায়ে হাতে একটু কাজ করলাম তাহলে হয়তো দু একটা labor রাখলাম এখন তো মনে করো যে অনেক বেকার হ্যাঁ গ্রামঞ্চলের মধ্যে, একটা হচ্ছে যে project নিলাম দুই তিন বিঘার একটা project নিয়ে সেখানে dragon চাষ করে, চাষ করে আমরা দুই তিনটা labor রেখে দিলাম যখন যেটা লাগে সার বিষ, বা হচ্ছে থেকে suggestion নিলাম কৃষকদের কাছ থেকে। এইটা অবশ্য ভালো idea আমাদের ওখানে একজন ব্যাক্তি আছে ও আগে মাছ মারতো জালে মাছ মারতো তো ও প্রথমে মাছ মারতে মারতে পুকুর lease নেয়, পুকুর lease নেওয়ার পর তার ইয়ে টা ভালোই হয় মানে টাকা কিছু জমায় আহ পুকুরের মাছের ইয়েটা ভালো business টা ভালো তো জমানোর পর সে কিছু জমি কিনে প্রথমে। ওই জমির ওপর dragon ফলের আবাদ করে করতে করতে আসতে আসতে এইভাবে উঠতে উঠতে সে এখন দুইশ বিঘা জমি কিনেছে দুইশ বিঘা জমির ওপর তার, তার পুকুর আছে তার dragon ফলের বাগান আছে মানে সব থেকে বড় বড় বাগান dragon ফলের ওর জায়গায় আর নিজস্ব জায়গা দুইশ বিঘার মতো জায়গা কিনেছে এখন মোটামটি করে ভালো একর জমি আর,

আসলে ওটা খুব ভালো একটা ইয়ে হচ্ছে যদি আমরা এটা perfect ভাবে আহ করতে পারি তাহলে হয়তোবাঁ ভালো একটা position এ যাওয়া সম্ভব। হুম আসলে কি বন্ধু বেকার সমস্যা হচ্ছে বড় একটা সমস্যা আর এই সমস্যার মধ্যেই যদি আমরা কোনোকিছু বুদ্ধি করে সমস্যা নির্বিসয়ে চিন্তা করে যখন যেটা প্রয়োজন সেটা নিয়ে যদি আমরা কাজ করি, আমার মনে হয় আমাদের আর্থিকভাবে সচ্ছলতা আসবে আমরা আমাদের family কে financial support দিতে পারবো plus নিজেরা হচ্ছে যে একটু establish হতে সাহায্য করবে আরকি।

যে আমার এলাকায় আহ politic থেকে diploma করা একটা diploma শেষ করে সে কী করবে তো বললো যে আহ আমি এক কাজ করি দুই বিঘা জমি নেই দুই বিঘা জমি lease নিলো lease নেওয়ার পরে তোমার সে ওখানে হচ্ছে কলা চাষ করলো হ্যাঁ? কলা চাষ করলো banana যেটা চাষ করার পরে সেখানে কলা হতো মনে করো প্রথমে তো কলা গাছ লাগানোর পরে, পরিচর্চা করার পড়ে তো প্রায় আট নয় দশ মাস পড়ে ফল দেয় হুম? এটা একটু long time তারপরে যখন ফল দিতে শুরু করে সে বিক্রি করে এক বছর দেড় বছরের মাথায় কলা বিক্রি করে সে হচ্ছে দিশ কাঠা জমি অর্থাৎ সতেরো শতক জমি ক্রয় করে সে নিজের নামে এবং সে হচ্ছে এলাকার একটা model হয়ে গেলো যে একটা বেকার ছেলে দেড় বছরের মাথায় সতেরো শতক জমি ক্রয় করা মানে তো অনেক কিছু চাকরি জীবী ও পারেনা হ্যাঁ? তারপরে সে সেখান থেকে সে নিজের জায়গায় হচ্ছে lease নেওয়ার পাশাপাশি সে নিজের দশ কাঠা টাও সে যে কলা চাষ করা শুরু করলো এভাবে একটা পর্জায় পাঁচ বছরের মাথায় সে এখন প্রায় তিন বিঘা বা হচ্ছে নব্বই শতকের মতো জমি সে ক্রয় করছে, এবং তার under এ প্রায় পনেরো থেকে বিশ জন labor প্রতিদিন কাজ করে।

আরও বাকি বিশ জমি সংস্থান করলো বিশটা পরিবার চলছে তার দ্বারা এক্ষেত্রে একটা সমাজ সেবারও কাজ হয় নিজে একটা আর্থিকভাবে সচ্ছলতা আমাদের প্রতিষ্ঠিত হচ্ছে, অন্যদের কর্ম

হুম এটা অনেক, অনেক ভালো একটা business আর বর্তমানে মানুষ আগে যারা agriculture করতো তাদের একটা প্রথা ছিল যে তারা করতো লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, তো গ্রামের দিকে আমি একটা প্রথা দেখেছিলাম এই কিছুর জমি থাকলো বা টাকা থাকলো তাদের একটা জমিতে তাদের সন্তান কে জমিতে যেতে দিত না তাদের বলতো লেখাপড়া করো ভালো করে লেখা পড়া করো বড় চাকরি করতে হবে। এখন এখন position হয়ে গেছে সবাই চাকরি মুখি এই কারনে হয়েগেছে আর কৃষি ক্ষেত্রের দিকে সবাই অমনোযোগী হয়ে পড়েছে সবাই তার কারনে দেখো আমরা কি আর আগে আমরা বাইরের দেশ থেকে নিতাম না যেসব খাদ্য গুলা এখন বাইরে এখন বাইরের দেশ থেকে নিয়ে আসার ফলে এর দাম এতো বাড়া এতো বৃদ্ধি পেয়েছে যে সাধারন মানুষ গুলো কিনে খাওয়ার মতো সামর্থের বাইরে চলে গেছে, এখন আমরা যদি এই দিকে একটা সবাই চাকরির পেছনে দৌড়াছে কিন্তু আমরা যদি এই agriculture এর দিকে দৌড়াই তাহলে মোটামটি এই মাঠটা ফাঁকা রয়েছে আমরা এখান থেকে ভালো সফলতা অর্জন করতে পারবো বলে আসা করি। কারন এখনকার কাঁচা বাজারের যা দাম আড়া যদি কিছুটা কম করেও বিক্রি করতে পারি আমরা আবাদ করে তাহলেও আমাদের business টা মানে অনেকটাই perfect হবে। বন্ধু শোনো আমি তোমাকে বলি তুমি যেটা plan করছো আমি plan করছি প্রায় আমাদের plan টা একেবারে সমুহ একেবারে equal মনে করো কেন এই মনে করো আমাদের আগে দাদারা যখন ছিল তখন তাদের বিশ বিঘা জমি ছিল। বিশ বিঘা জমি থেকেও কিন্তু তিনবেলা খাইতে পারেনি হ্যাঁ? কিন্তু এখন এক বিঘা জমি থাকলে যার আছে সেও কিন্তু তিন বেলা ভাত খেয়ে বরং আরও তিন বেলা খাওয়ার মতো খাওয়ার সে সঞ্চয় করে রেখেছে এটা কেন জানো? এটার just একটাই কারন agriculture এর প্রজুক্তিগত কারন।

আমরা যদি আগে একটা জমিতে একবার ধান হতো বছরে এখন প্রজুক্তি এসে সেটাতে তিনবার ধান হচ্ছে ফলন বেশি হচ্ছে জনসংখ্যা যে হারে বাড়ছে জমির পরিমানে বাড়ছেনা বুঝছো?

যা যা করা দরকার প্রয়োজনে আমরা কৃষি officer এর কাছে যাবো যে গেলাম দুই দিন গিয়ে একটা training নিলাম সেটা যদি আমরা apply করি কমিনে এসে ইনশাল্লাহ ভালোই হবে। আর আমি চাচ্ছি বর্তমানে agriculture টা একটু মানে ভালো কিছু করা যাবে মানে অল্প সময়ে নিজেকে established করার ক্ষেত্রে আমার মনে হয় যে তোমার agriculture নিয়ে আমাদের কিছু একটা করা উচিৎ।

হ্যাঁ সেটাই আমি যদি নিজের সরজমে থেকে এগাতে পারছি কারন হচ্ছে আমার পরিবার আবার এখান থেকে দেখা গেলো আমি যেটা চাষ করছি পরিবারে সেটা হচ্ছে যে খাদ্যের যোগান দেবে হ্যাঁ তারপরে যদি মনে করো যে আমি যদি একটা জিনিস উৎপাদন করি অবশ্যই আমি সেটার ভালো মন্দ বুঝতে পারবো আমি আমার পরিবার পরিজন আত্মীয় প্রতিবেসি আহ বন্ধুবান্ধব দের অনুপ্রাণিত করতে পারবো যে আমি এটা করেছি ত্যুই এটা করতে পারিস এটা অবশ্যই ভালো কিছু।

আমরা কিছু জমি আমাদের জন্য ধান আবাদ করলাম আমাদের বছরে যেটুকু চাউল এটা যদি চলে আসে তাহলে আমরা কিন্তু অনেক বড় safe পাচ্ছি আমরা যেটা খেয়াল করিনা আমাদের চোখে পড়েনা যেটা আমরা চাউল খাচ্ছি, হ্যাঁ এটাতে কিন্তু অনেক টাকা অনেকটা চলে যাচ্ছে এই চাউল যদি আমরা আবাদ করে নিয়ে বছরে আবাদ করতে পারি তাহলে, আমাদের অতিরিক্ত যেটা থাকবে সেটা বিক্রি করলাম টাকাও চলে আসলো এটা কি থাকবে অর্থও আসবে আবার কি যে চাউলের যে দাম বৃদ্ধি দাম,

এই জমি এই জমির ওপর সে dragon ফল তো মাঠে না লাগিয়ে আমরা চাষ করতে পারি কিনারটা আর এই কিনা দিয়ে লাগাতে পারি।

আমাদের যেটা ধান সব জায়গায় আবাদ হয়না? কিছু ভিটা মাটি আছে এই ভিটা মাটিতে ইয়ে করলাম তোমার dragon ফল লাগানো হলো তারপর আম গাছ লাগালাম আম চাষ করা হলো। এতে কি হয় আমার কিছু যদি জমি আহ ইয়ে হয় পুকুর হয়ে থাকে মাছ চাষ করি

তারপরে একটু জায়গা থাকবে মাসে চাউল অনুসারে আমাদের পরিবারের।

আমাদের একটা কর্ম সংস্থান হবে কারন স্বাধিনভাবে কর্ম করা যাবে আবার হচ্ছে পরিবারের খাদ্যে যোগান দেওয়া যাবে পাশাপাশি আমরা আর্থিকভাবে একটা,

তো বন্ধু অন্য বিষয় কি পরিবারের সাথে থেকে আমরা করতে পারবো মানে নিজের বাড়িতে থেকে আর সব সময় বাইরে থাকতে হচ্ছেনা বাঁ বেশি সময় পরিবারের সাথে থাকছি মজা পাচ্ছি আমাদের তো life থেকে মজা জিনিসটা পরিবার থেকে তো পরিবার থেকে সম্পর্ক আমাদের ছিন্ন হয়ে গেছে তো আমি বলছি আমরা হচ্ছে এই বিষয়টা নিয়ে ভাবি হ্যাঁ? যে এখানে একটা যে মনে করো এখানে একটা মৎস চাষ হতে পারে বাঁ কৃষি কাজের যে তুমি ধান আর আমি কলার কথা বললাম, বা dragon এর কথা মল্লাম আমার কাছে মনে হয় এখন এই সবজি চাষটা করেও বেশ লাভবান তো strawberry চাষটা যদি করে কারন হচ্ছে strawberry সুস্বাদু এবং vitamin থাকে যেটা পরিবারে যোগান দেবে তাছাড়া আমরা সব বিক্রি করে তোমার হচ্ছে যে আরেকভাবে লাভবান হব সেজন্য আমার মনে হয় agriculture বিষয়টা নিয়ে যদি আমরা ভাবি plan করি, তুমি আর আমি মিলে যদি একদিন বসি একদিন বসে আমরা এটা নিয়ে আলোচনা ভালো discuss করি কি করলে এটা হবে সেই চন্তাভাবনা করি হ্যাঁ? তুমিও আমাকে একটু সময় আমার কাছে যোতটাই মনে হয় যে চাকরি মানে চাকুরে।

জ্ঞান অর্জন করছি জ্ঞান অর্জন করছি পড়াশোনা করছি কিন্তু আমাদের কোনো কিছু করার জন্য যে চাকরি করতে হবে এরকম কিছু না। কর্ম সংস্থানের বেবস্থাও করতে পারবো তাই আমাদের আসে পাশে যে বাকার আছে এদেরকে একটু আহ মানে করার বেবস্থা করা। তারপরে বেশিরভাগই শিখে যদি আহ শিক্ষিত হয়ে কেউ যদি চাকরি পেয়ে যায় self established হয়ে যায় তার মানে সে নিজের সবসময়ের জন্য সে নিজের যে আমি এটা করবো

হ্যাঁ ঠিকই বলছ আমিও সেটাই করছি কারন আমি হচ্ছে যে করছি কারন হচ্ছে যে কিছু বাবার সম্পত্তি আছে সেই সম্পত্তি পড়ে আছে অন্যরা খাচ্ছে যে তা আমরা যদি হচ্ছে যে এখন যদি একটু, আহ প্রজুক্তি গত দিয়ে কৃষি খাদের কাছে একটা training আমরা যদি নিজেরা করতে পারি তাহলে আমি হচ্ছে অনেক ঠিক আছে বন্ধু অনেক কথাই হলো অনেক কথা হলো এবারে আচ্ছা বন্ধু একদিন আমরা বসবো ইনশাল্লাহ

হ্যাঁ সুরজিৎ,

ঠিকাছে। তা,

এ হচ্ছিল তারপর এখন শোনা যাচ্ছে। ও তুমি কেমন আছো বলো। ভালো আছি।

আরে বলোনা, আমার~ উম তোমার তো laptop আছে না? হ্যাঁ আমি laptop use করি। উম আমার না desktop আছে। কিন্তু আহ এখন তো বুঝতেই পারছ যে desktop ছিল আমার desktop টা তোমার সেই class আহ ভাবনা আমি মাধ্যমিক দিয়েছি, মাধ্যমিক মাধ্যমিক দিয়ে পাশ করেছি আর তখন কিনেছি desktop। বুঝেছো? আচ্ছা। তা তখন থেকেই আমি এই desktop ই use করি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে, desktop এর সমস্যা হচ্ছে, desktop এমনি কি বলতো, desktop অনেক hardy। laptop এর থেকে আমার মনে হয় desktop অনেক hardy তাই না? হ্যাঁ laptop এর থেকে অনেকটাই ভালো। আর সব থেকে সুবিধা হয় যখন মানে তোমার এটা ওটা তো আর কোন battery তে চলে না, ওটা তোমার direct power line থেকে চলে। তো ওটাই সবথেকে বেশি সুবিধা। কারণ, laptop এর battery বেশিদিন মানে চলে না।

তো সেটার থেকে একটা desktop অনেকই ভালো।

একটা দিকে আমি দেখেছি যে যদি যারা ভাবো, বাইরে নিয়ে গিয়ে তো তুমি laptop এ কাজ করতে পারবেনা। তাই না? তুমি carry করতে পারবে না সেটাকে, তাই না?

হ্যাঁ

desktop কে desk~ desktop কে করা যাবে না কিন্তু laptop টাকে করা যায় তাই না? lap~ laptop কে করা

মানে desktop কে তুমি বাড়িতে রেখে কাজ কর~ করবে, কিন্তু desktop তো আর বাইরে নিয়ে যাওয়া যাবে না,

তুমি তাও bag এ করে বাইরে নিয়ে গিয়ে কাজ করতে পারবে। সেটাই এ~ এবার কি বলতো? এখন তো দেখলেই দু হাজার কুড়ি সালে যে pandemic টা হলো কি সমস্যা কি পরিমানে হল তাই না?